আছে আরতা তিনটা মোটরসাইকেল লাগা আছে আর এথায় একটা সাইকেল লাগা আছে।

আর উপরে ডেকোরেশন করেছে তা একটা টেবল ।

এই ফটো - টা বটে।

যথা সুভাষ চন্দ্র বোস -এর--

তা অনেক তাড়াতাড়ি কাজ হয়ে যেতা অনেক লোক।

এই পাহাড়ের মধ্যে একটা পথ বার হচ্ছে | যথা অনেক লোক পর্যটন করবার ঘুরবার জন্য আসছে ।

জলপাইগুড়িতে আছে তা অনেক বড়ো প্রায়--

ব্যাঙ্ক -টা মেইন রোড -এর মোড়ে--

আর এথায় এ পথে একটা রোড --